আমার নদীর মধ্যে অনেকে স্নান করছে কেউ বা কেউ আবার বসে আছে নদীর দিকে তাকিয়ে কেউ আবার ঘুরে বেড়াচ্ছে কেউ সাঁতার কাটছে নদি আমাদের প্রতিনিয়ত প খুবি কাজে লাগে।

তৈ্রি করতে গেলে বাঁশ টাস দিয়ে প্রথমে আগে ব্রিজ -উ তৈরি করতে লাগে তান তারপরে হচ্ছে সিমেন্ট টীমেণ্ট বালূ টালূ দিয়ে সেটাকে প্যাকে -ট করতে লাগে।